একটা স্কুল দেখা যাচ্ছে এবং স্কুল -টার বিল্ডিং হচ্ছে তিনতলা আর স্কুল -এর মাঝখানে একটা পোস্ট দেখা যাচ্ছে এবং তার সামনে একটা ডাস্টবিন রাখা আছে।

এখানে বোঝাতে চাইছে যত সব নোংরা সব ডাস্টবিন এই তোমরা ফেলো এবং স্কুল -এর প্লে গ্রাউন্ড -টা পুরো ফাকা।

একটি হরিণ এবং একটি বাঘেরও স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে সেখানে সেখানে বসার বেশ কিছু জায়গা রয়েছে এবং সেই বসার যায়গাগুলো কমলা রঙের।

এটি হল একটি বিয়ে বাড়ির গেট এই বিয়ে বাড়ির গেট টি বেশ কিছু ফুল ও পাতা দিয়ে সাজানো হয়েছে এবং কিছু কাপড় ইয়ুস করা হয়েছে যে কাপড়গুলির রং সাদা এবং লাল।